লোক টা তে ফটো তুলাছে।

জঙ্গল টো অনেক ভালো দেখাচ্ছে

এটা এমন লাগছে কি একটা ময়দান আছে।

এটু এমন লাগছে কি হোস্টেল বটে হোস্টেল টো --

এমন লাগছে কি রাতের সময় বটে লাইট লাগা আছে।

লাইট ও লাগা আছে-এ--

বিল্ডিং বটে। বিল্ডিং টা তে ডিসাইন বালা গেট লাগা আছে-এ।

বিল্ডিং -টাতে দুটা লাইট লাগা আছে।

রাত দুইটা বাতি গুলা অনেক দূর থেকে লাইট তজাচ্ছে--

গর্ত ঢালাই হয় নাই --

সবাই মিলে ঢালাই করছে --

ঘরটো অনেক ভালো দেখাবে ঢালাই করা হয়ে যাবেক তখন।

অনেক সামান বইছে খাচ্ছে লোক কুরসী লাগা আছে।

এটা আমার লাগছে কি বাজার বটে। বাজার টা পবলে একটা মসজিদ আটে । মসজিদ --

ব্যাঙ্কো টাতে এ.সি. লাগা আছে। সি.সি.টি.ভি. ক্যামেরা লাগা আছে। লাইট আছে --

প্লাস্টিকা তোত্তা আছেএ কত --

দোকানটা তে রাখা আছে সবাই কিনছে।

কলেজ টার ওই দিকে কত জঙ্গল আছে জঙ্গল টা তে অনেক গাছ আছে তবে না তো জঙ্গল বলছে ।

এই টা এমন লাগছে কি ক্ষাত। ক্ষাতের ক্ষাত থেকে ধান রুয়া আছে --